এখানে একটি সাদা রংয়ের বিল্ডিং দেখা যাচ্ছে-এ সামনে কিছু লোকজন যাচ্ছে আশেপাশে অনেক গাছ--

মেশিনপত্র রয়েছে এবং আশেপাশে অনেক গাছপালা দেখা যাচ্ছে এ অনেক ধরনের আ মেশিনপত্র দেখা --

এখানে কোন বিল্ডিংস -এ ছাদের ওপর রড ঢালাই এর জন্য রড বাধা হচ্ছে রড দেখা যাচ্ছে অনেক ।

উম নিচে খানিকটা গর্ত করা আছে যেখানে অনেক জল দেখা যাচ্ছে। জলটা হচ্ছে সবুজ রঙের এবং আশেপাশে অনেক মাটি দেখা যাচ্ছে।

সামনে একটা বল এর মতো উম স্ট্যাচু রয়েছে। পেছনে বিল্ডিং দেখা যাচ্ছে।